তো ওটাতে মানে কোন qualification লাগছে কিনা ঢুকতে গেলে? qualification ধরো মাধ্যমিক বা দেয়া যাবে তারপর ধরো computer base কাজ তোমার computer certificate must থাকতে হবে উহ ঠিক আছে বাড়ির বাড়ির সবাই ভালো আছে তো হ্যাঁ বাড়ির সবাই ভালই আছে তুই তোমার ভাইদের জ্বর হয়েছিলো এখন কেমন আছে।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 ও মানে কি বলব তো আজকে আমি অফিসে যেতে পারিনি কারন মানে একটা বন্ধুর মেয়ে অন্নপ্রসনা আছে বুজলে। ও আচ্ছা তোমার মেয়েটার আহ এখন কেমন আছে তোমার মেয়েটা। হ্যাঁ মেয়েটা এখন ভালোই আছে।

ইয়ে পড়াশুনার কি খবর বলো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 মানে honor's মানের নিয়েছি তো সবাই বলছিলো যে honor's নেয়াও ভালো তবে ধরো আমি ভেবেছিলাম যে হ্যা যখন ভালোই বলছে তখন তাহলে আমি নিবো তো একটু problem হচ্ছে বুঝলা।

প্রবলেম বলতে গেলে এবার আহ honor's এর ব্যাপার স্যাপার যেভাবে pass করছো না এবার ধরো টাকা পয়সার ব্যাপার আছে মানে এরকম একটা সমস্যা এটা তো ধরো আমাদের একটা কি বলবো main সমস্যা কিন্তু ওটাকে সমস্যা ভেবে চললে হবে না কারন দেখো পয়সার সমস্যা সবারই আছে সেটাকে মানিয়ে চলতে হবে না! আমি ভেবেছিলাম যে আহ মানে কি বলবো ধরো আমার বাড়িতে মানে অতোটা মানে বাবাকে তো বাবা তো একটা টোটো চালায় তো এখন বুজতেই পারছো যে টোটোর মানে কতটা হয়ে গেছে যে সেরকম হয় না আর আমি তো এতো বড় হয়ে গেছি এবার ধরো আমি হচ্ছে এখন income করতে পারছি না এবার ধরো বাবার টাকায় করছি এবার ও আয় থেকেই সংসার সবকিছু চলছে যেহেতু problem

হ্যাঁ আমি সেটাই বলছিলাম যে আহ যদি হয় তাহলে মানে কিছু করতাম তা আমি তো কিছুই পাই না কি করব ভেবে পাই না বলে মাথাই কাজ করে না। ও তো তুমি কি computer শিখেছো হ্যাঁ computer শিখেছি বলতে গেলে যখন তুমি আমি যখন মাধ্যম দেই তারপরে যে ভর্তি হয় না তখন ধরো আরকি একটা course করেছিলাম আমি মানে computer এ আহ computer ceretificate আমার আছে আছে যেটা diploma করেছিলে না?

তাহলে তুমি কি typing test করতে পারবে মানে typing করতে পারবে মানে এক মিনিটে কয়টা typing করতে পারবে তাও এক মিনিটে typing বলতে গেলে আমি typing আমার আছে মানে কি বলা তো যখন আমি ওখানে করতাম তো মানে diploma যখন course টা করতাম তখন স্যার বলতো যে হ্যা তোর হাতের অনেক speed আছে বা তুই পারছিস এভাবে বলতো। speed আমার সত্যি typing আমি তো ভালো জানি বুঝলা অসুবিধা হবে না ওতে ও তাহলে কি বলো তো? মানে আমাদের এখানেও ছেলে নেয় মাঝে মধ্যে তাহলে তুমি যখন বলছো যে পড়াশুনার ফাকে ফাকে মানে কাজ করতে চাও তাহলে আমি বলবো স্যারকে যে দেখুন একটা ছাত্র বা আমাদের সাথে পড়ত class হ্যাঁ ওটা আমি ভাবছিলাম যে এবার ধরো তুমি একবার ভাবো হ্যাঁ ধরো আমি একটা বড় ছেকে হয়েছি বা বাবার আমি বড় ছেলে ঠিক আছে এখন ধরো হয়তো বাবা কাজ করতে পারছে না সে ওই টোটোটাই চালাচ্ছে এবার ধরো তুমি বুঝতে পারছো কেমন অবস্থা আহ তো বাবা বলছে বা বাবা তো বলতে পারে না যে পড়া উম ছেড়ে দে এবার আমি বুঝতে পারছি এবার ধরো হয়তো টাকা পয়সা চাচ্ছি যেমন করে হোক ব্যাবস্থা করে দিচ্ছে তবুও বলে না যে নাই আহ মানে তো এবার ধরো আমাকে একটা কিছু করতে হবে এবার আমি বড় হচ্ছি সেটা তাহলে তুমি চাইলে আমাদের join করতে পারো কারণ ছেলে নিবে বলছিলো তাহলে তুমি ওখানে আমি বলবো তুমি একদিন এসে দেখা করবে ঠিক আছে আহ তো বলছি আহ office টা কোথায় করে বলোতো office টা কাছেই তুমি যেটা তোমার উম ভাইকে ডাক্তার দেখাতে বললে ওই যে রামপুর হাট গিয়েছিলা ওই রামপুরা হাটেই office বুঝলে ও তো ঠিক আছে তাহলে আমি একদিন করে যাবো হ্যা তো আমাকে তুমি WhatsApp নাম্বার টা দিয়ে দিও আহ নম্বার বলছি মানে কি বলোতো আহ মানে যে কি বলছিলাম ভুলে গেলাম

address হ্যা মানে address টা ভালোভাবে দিবা যে মানে কোথায় বা ইয়ে সেভাবে আমি যাবো তাহলে

তো ওখানকার মানে আহ কেমন কি সব মানে বেতন কেমন দেয় দেখো বেতন প্রথম যেহেতু তুমি তোমাকে শিখতে প্রায় তিন মাস time লাগবে কারন আমাদের তোমার computer based segmentation যেখানে কাজ হয় সেটা তো অবশ্যই কোন কিছু না জানলে তো মানে না শিখে তো করা যাবে না এবার হয়তো আমাকে দু তিন মাস training করতে হবে হ্যাঁ training period যে খরচা টা সেটা দিবে তোমাদেরকে বুঝলে আমি কি বলছিলাম, বলছিলাম যে সে বলছিলাম না যে আমাদেরকে স্যার tour নিয়ে যাচ্ছে তো এবার তো দিন চলে এলো মানে অনেক কাছে এসছে তো আহ সবকিছুতে তো ব্যাবস্থা করতে হবে

হ্যাঁ second week এ ওই কুড়ি কুড়ি পনেরো ওই হ্যাঁ কুড়ি কুড়ি তারিখ ও তো কুড়ি তারিখ কি রবিবার পরছে না এমন অন্য বার পরছে তাহলে ধরো ছুটি নিতে হবে অফিস থেকে বুঝলে হ্যাঁ ওই রবি রবিবারই পরছে মনে হয় রবিবার পরলে ধরো কোন ব্যাপার থাকেনা কারণ ওই দিন তো weekend আমাদের ছুটি থাকে বুঝলে

হ্যাঁ রবিবার ছুটি আমাদের অফিস মানে কি উম কি বলব সোমবার to শনিবার অফিস রবিবার ছুটি ও হ্যাঁ আর একটা কথা আমি কি বলছিলাম বললাম না সেই মানে দিঘাতে মানে যেখানে আমরা যাবো তো ওখানে বললাম যে দেখার মতো একটাই আছে যে ওই যে সূর্য আহ মানে উঠবে ইয়ে থেকে মানে জল থেকে আহ তো ঘটনা হচ্ছে এটাই যে স্যার বলল যে ছয়শ টাকা করে লাগছে তো তো আর পঞ্ছাশ টাকা করে দেয়া হয় তাহলে বলছে স্যার কিন্তু গোটা মানে কি বলব মানে যে টোটোতে বলছিলাম না extra টাকা দিয়ে ঘুরতে হবে ওটা বলছিলো যদি দিয়ে দেয়া হয় পঞ্ছাশ টাকা করে extra তাহলে বলছে আবার ওখান থেকে ঘোরাবে বলছে তো ওটা করবা হ্যা কেন দেয়া যাবে না কারণ তখন পঞ্ছাশ টাকা করে দিয়ে যদি স্যার ওখান থেকে একেবারে হয় তাহলে ভালোই তো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 আমাকে বললে জানাস স্যারকে ফোন করে কি বলছে দেখবি হ্যাঁ তুমি যখন ছয়শ টাকা দিতে পারছ আর পঞ্ছাশ টাকা দিতে পারব কারন

হু সেটাই আচ্ছা এছাড়া তুমি আর কোথাও গেছো মানে এমনি ট্যুরে এছাড়াও বলতে ধরো আমি তো গিয়েছিলাম একবার দার্জিলিং গিয়েছিলাম বুঝলে

মানে এ কখন বলতো এমনি গরমের time এ না ঠান্ডার time এ এই ধরো পূজোর পর গিয়েছিলাম মানে আহ না ঠান্ডা পরবে পরবে এরকম time এ বুঝলে হ্যাঁ দার্জিলিং এ কি বলতো দার্জিলিং এ মানে আমি শুনেছি হ্যাঁ মানে দার্জিলিং এ অনেক ঠান্ডা তো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

ও আচ্ছা ওখানে মানে কেমন মানে যেমন ধরো তোমাকে জিজ্ঞেসা আমি বললাম যে দিঘা তুমি বললে আহ তো ওখানেও কেমন মানে জায়গা টা মানে পরিবেশ টা বা এরকম কেমন দেখতে বা কেমন দার্জিলিং মানে কি দার্জিলিং মানে পার্বত অঞ্চল তারপর তো চা বাগান ও ওখানে চা অনেক চাষ হয় না? হ্যা পার্বত অঞ্চল তো চা এলাকা মানে চা চাষের জন্য বিখ্যাত।

তো ওখানে মানে হচ্ছে যখন চা পাতা সবাই তুলে তখন তুমি এগুলো দেখেছিলে মানে সবাই কিভাবে কি করে? না দেখো চা পাতা তোলা দেখিছি তখন মানে কি করে কি করে ওটা বইয়ে পড়েছি যখন বাগান সমন্ধে আহ তোলা ধরো দেখেছি যখন চা বাগান দিয়ে যে ট্রেন টা একটা পাস হয় ওই ট্রেনে করে যখন যাচ্ছিলাম আমরা হম তখন দেখলাম যে ঝুড়িতে করে সে মেয়েগুলো মানে পিঠে ঝুলিয়ে চা চা এর পাতাগুলো মানে তুলছিলো বুঝলে।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 হ্যা তারপর তো ধরো পাহাড় আছে বরফ পরবে তুমি যদি একটু মানে পাহাড় চড়ায় যাও। আচ্ছা তাহলে ওখানে দিঘা থেকে জায়গা টা অনেক ভালো এগুলা মানে দিঘার তুলনায়। হ্যা দিঘার তুলনায় ভালো না দিঘা হচ্ছে সমুদ্র সৈকত সমুদ্রে জন্য বিখ্যাত আহ আর দার্জিলিং হচ্ছে পাহাড়ের জন্য বিখ্যাত মানে নিজস্ব একটা নিজস্ব সৌন্দর্য বুঝলে। হু হু সেটাই। তো ওখানে খাবার দাবার কিছু অসুবিধা মানে আহ হয়নি তো না দেখো তুমি খাবার দাবার কোন অসুবধা হয়নি কারন আমি গিয়েছিলাম travel agency এর মাধ্যমে ওরা ওদেরই সব দায়িত্ব ছিলো আমাকে একটা amount চেয়েছিলো যে ধরো per head ছ হাজার টাকা করে লাগবে বাব্বা ছ হাজার করে কয় দিনের tour গিয়েছিলা?

আমারও খুব ইচ্ছে আছে বুঝলে যাওয়ার দার্জিলিং। কিন্তু কি বলো তো এখন আমি বুঝেছে যে travel agency এর মাধ্যমে যাওয়া মানে উম মানে কি বলব একটু বোকামি কারন ধরো একটা জায়গায় নিয়ে যাবে ধরো travel agency থেকে ঠিক আছে

তোমাকে দেখতে না দেখতেই হুর হুর করে বলবে চলো চলো এখান থেকে চলো আর একটা জায়াগায় যাবো মানে তোমাকে time দিয়ে জায়গা গুলো দেখাবে না। বুঝলে?

হ্যা বলো কি বলছিলাম বলছিলাম যে আহ স্যার কে তাহলে আর একবার বলব হ্যা যেটা বললাম যে স্যার বলছিলো যে দিঘার আহ আরো extra যদি ঘুরতে চাও তাহলে সব পঞ্ছাশ টাকা করে বললাম ওটা তাহলে স্যার কে আর একবার বলব ঠিক আছে হ্যাঁ তুমি ওটা বলে কথা বলে নিও আর উম যেহেতু পিকনিক মানে আগে এলো তা তুমি টাকা টা তুমি কি করে নেবে Google Pay বা Phonepe বা cash যাই নিবে তুমি একটু বলে দিবে ঠিক আছে হ্যাঁ যার Google Pay আছে Google Pay তে দিবে Phonepe দিবে এবার ধরো hard cash দিলে hard cash দিতে পারে অসুবিধা নেই সেটাই আমি আমি দুট বন্ধুকে বলেছি ওরা যাবে যাবে বলছে তা ওরা যদি যায় তা আমার টা plus ওদের টাকা টা আমি তোমাকে একবারে Phonepe বা Google Pay করে দিবো ঠিক আছে আচ্ছা তোমার কয়জন কত জন হল মানে আমি যে বললাম extra কুড়ি জন লাগবে। ওগুলো মানে হয়েছে মানে কয়জন হয়েছে? দেখো আমার তরফ থেকে প্রায় পাচজন যাবে এবং মানে আমি একটা বন্ধুকে বলেছিলাম ও আবার দুটো বন্ধুকে বলেছিলো মানে আমি আমার source থেকে প্রায় দশজন যাবে বুঝলে প্রায় দশটা মানে এখনো লাগছে তোমার ওই এখনো দশজন লাগবে নাকি আচ্ছা তুমি দেখো তোমার বন্ধু বান্ধব মানে আশেপাশে গ্রামের ছোটবেলার যে বন্ধুগুলা আছে সেগুলোকে বলো হ্যাঁ আমিও বললাম দুই একজন কে তো ওরা বলছে যে আহ যাবো তো বলছে এখন টাকা নেইতো তো বলছে আমরা এখন কিছুদিন কাজ করি তারপরে যখন টাকা পাবো তখন তখন মানে নামটা কি বলো তো এবার নাম সম্ভবত লিখতে তো বলছে নাম টা লিখে রাখেস তখন টাকা paid করে দিবো একবার বললো কিছুদিন কাজ করি হ্যাঁ সেটা একটা ভালো কারন আমরা যাবো বলে একবার দেখবে যে যাবে কিনা কারন শেষ মূহর্তে যদি বলে দেখো যাওয়া হলো না তাহলে একটা সমস্যার সৃষ্টি হয় বুঝলে উম দিয়ে আহ হ্যাঁ বলছি আহ বলো বলো তুমি বলো যেটা বলছিলে বলো হ্যাঁ বলছি যে ওখানে যে আহ তোমার যে সমুদ্র সৈকত আহ মানে সমুদ্র যেটা পাচ্ছো আরকি আহ আর মানে অন্যান্য কিছু জিনিস বলতে গেলে যে জোয়ার ভাটা নাকি একটা বলে না ওগুলো ওগুলো দেখেছো হ্যাঁ জোয়ার ভাটা যেটা বলছো সেটা তো সমুদ্রের মধ্যে পরে ওটা কারন ধরো এই যখন রাত্রি হবে বা সকাল হবে মানে যে ঢেউ টা দেখবে নেমে যাবে মানে চর থেকে সমুদ্র সৈকত থেকে আমার বন্ধু টা বলছিলো যে ওটা এমন একটা জিনিস বলছে যে আহ আমরা যখন সকালের দিকে যাচ্ছি বুঝলা যখন ও বলছে আমরা ভোর চারটার সময় নামলাম তো হ্যা দিয়ে যখন যাচ্ছি তখন বলছে একদম গোটা জায়গা টা একদম ফাঁকা মানে কি বলো ধরো আহ আমাদের আহ কি বলবো আমি যেখানে বসে আছি সেখানে তো হয়তো আহ পাঁচ থেক ছ কিলোমিটার আহ ধরো মানে গোটা সব ফাঁকা আছে জল নেই এখন গিয়ে দেখছি আবার যখন প্রায় আস্তে আস্তে মানে সময় ঘনিয়ে আসছে যত মিনিট মানে দুপুর বা মানে বিকেল হতে যাচ্ছে

হ্যাঁ ওটা ধরো বইয়ে পড়েছি plus দেখেওছি আমি দিঘা যাইনি দিঘা দিঘাত গিয়েছিলাম একবার plus আমি পুড়িও গেয়েছিলাম মানে পুড়ি যেটা বলে না জগন্নাথ মন্দির ওহ হ্যাঁ পুড়ি ওই যে ওই হ্যা ওখানে গিয়েছো তুমি হ্যাঁ ওখানেও গিয়েছি আমি ওটা family tour মানে family গিয়েছিলো

ওটা কিসে গিয়েছিলা বাসে না কিসে হ্যাঁ বাসে গিয়েছিলাম ওটা হচ্ছে travel agency মাধ্যমে গিয়েছিলাম খুব হয়রানি হয়েছিলো বুঝলে ওই ধরো কোন জায়গা গিয়ে মানে ঠিকঠাক ভাবে দেখতে পাইনি তাড়াতাড়ি করে যাওয়া আসা বুঝেছো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 হ্যাঁ দেখো খরচাও বলেছিলো যে পাঁচ হাজার করে নিবো কিন্তু ধরো আমরা শেষ মূহর্তে গিয়েছিলাম মানে ধরো বাসের seat ফুল ছিলো না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

ভালো তাহলে তুমি অনেক জায়গায় ঘুরে নিয়েছো আমাকে তো বললে না মানে তখন ধরো নতুন বিয়ে করেছিলাম তো এবার নতুন নতুন বিয়ে করেই ঘুরতে গিয়েছিলাম আহ বুঝতেই পারছো তো কি কি বলছিলাম বলছি আমারও বুঝলা দার্জিলিং যাবার খুব ইচ্ছে আছে বুঝলা মানে ছোট থেকেই মানে অনেক আহ দেখি তো সবকিছুই এবার ধরো এখন তো ইন্টারনেটের যুগ সবকিছু দেখি তো আহ জায়গা টা খুব বেশ ভালোই লাগে তো আমার মানে খুব ইচ্ছে বুঝলা যাওয়ার একবার দেখো দার্জিলিং আমি গিয়েছিলাম তবে গ্যাংটক যাওয়ার খুব ইচ্ছে আছে আমার কারন গ্যাংটক যাওয়া হয়নি গ্যাংটক জায়গা টা সেই জায়গা বলে সবাই হম তো এবার তোমাকে আমি তারজন্য তারজন্য কি তুমি গেছো তাও মানে এবার।

হম এবার ধরো আমি সেভাবে তোমাকে বলতে পারছি না কারন আহ একটা তোমরা যাচ্ছি এখন দিঘা যাচ্ছি তো এবার এরপরে মানে আহ কি বলো তো হয়তো উম মানে এটা গেলাম দিঘা হয়তো কিছুদিন পরে বলতে গেলে প্রায়ই যে দু তিন মাস পরে যেতাম একবার সময় করে হ্যাঁ তুমি যেতো পারো কারন এখন যেহেতু ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মে তে যাবো আহ মে মাসে হ্যা

তা আমাকে বললা আমাকে স্যার বলছিলো যে আমরা দিঘা যাচ্ছি তো যে এই যে আমাদের খাবারের item টা বুঝলা তা তুমি তো অনেক গিয়ছো বা করেছো তো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 হ্যাঁ আমাকে ওটাই বলছিলো ওটাই আমাকে বলছিল যে মানে যে তোর আছে যে বন্ধু টা যে একসঙ্গে পরছি ও ওকে বলবে তো ছেড়ে দিয়েছে তো অনেক জায়গা আছে তো ও বলছে যে আহ ওকে একবার বলবি যে সবকিছু একবার আহ মানে এক জায়গায় সব বসে আরকি একটা meeting করব এটাই বলছিলো আমাকে সবাই বলবি এক জায়ায় থাকবো নিয়ে meeting টা করে নিবো কি করলে কি ভালো হয় হ্যাঁ সেটা তো ঠিক কিন্তু বাজার টা কে করছে রাজু করছে না সত্তম করছে। এ সত্তম কে বলেছিলাম তো সত্তম বলছে আহ আমার এখন তো exam চলছে তো ও বলছে আমি আসব তো আহ তোরা এখন তোরা এখন দেখ মানে ও বলছে যাবো আমি তো তোরা এখন সবকিছু ঠিকঠাক কর তখন আমি আসছি আমার আজকে শেষ হয়ে যাবে examination টা না দেখো ওকে বাজারে দায়িত্ব টা দিবে বলবে তুই বাজার টা করে নিস আর আমি ধরো আমার কাছে এখানে গ্যাস oven তুমি যদি নিতে চাও তো পারো কেননা কেননা আমাদের একটা কাকার দোকান আছে তো ওখান থেকে সব নেয়া যায় বুঝলে আর আহ হ্যা poultry যেটা বলছিলাম poultry আমার একটা দাদার দোকান আছে বুঝলা তো হ্যাঁ আমি বলেছি ওকে উম তো বলেছে ঠিক আছে অসুবিধা হবে না আহ ঠিক করে দিবো সেটাই বললো সেটাই দেখো ষাট জন আছি আমরা ষাটজনের প্রায় ধরো তুমি পচিশ থেকে ত্রিশ KGpoultry নিয়ে নিবে ঠিক আছে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

হ্যাঁ ওটা তুমি রান্না করে নেবে কারণ ওখানে গিয়ে যদি বলছে time লাগবে তো তুমি রান্না করে নিতে পারো এখানে এবার দেখো time লাগবে কারন ওটা বাহির না এবার ধরো যাবো আমরা এবার গিয়ে ধরো ওখানে আহ ইয়ে করলাম check করলাম ঠিক আছে এবার গিয়ে ধরো ওখানে তো সবকিছু ব্যাবস্থা থাকবে না তার জন্য ধরো এখান থেকে কিছু কিছু জিনিস করে নিয়ে যাওয়া ভালো যেমন ধরো টিফিন কি হ্যা টিফিনও বলছো ওখানে দিবে তো টিফিন গুলা এখানে সাজিয়ে নিও বুঝলা হ্যাঁ দেখো রাত্রে রাত্রে বলছি তোমাকে সকাল থেকে মানে সারাদিন টাই যে time পেয়েছো সেটার মধ্যে সব করে নিতে হবে গিয়ে ধরো বাসে তুমি pack up করে নিয়ে ধরে নিলে তুমি ওখানে গিয়ে সবকিছু করে নিবে বুঝলে এবার আমি আহ মানে স্যার এটাই বলছে যে দেখো আহ তোমার আমরা তো ঘুরতে যাচ্ছি ঠিক আছে তো এবার যদি ওখানে সবকিছু time লাগিয়ে দেই তাহলে কি করে হবে তার জন্য বলছে এখানে কিছু কিছু জিনিস করে নিবো আহ তাহলে সব আহ ঘুরা হবে

সে তো অবশ্যই রান্নার লোক তো নিয়ে যেতে হবে নাহলে তখন কাকে তখন পাবো ওখানে না দেখো কাকে পাওয়াটা বড় কথা না কারণ আমরা যদি রান্না করতে লাগি তাহলে ঘুরতে পাবো না সে জন্য বুঝলে। হ্যাঁ সেটাও বটে এবার ঘুরতে যাচ্ছি এবার ঘুরতে হবে। হ্যাঁ একটা জায়গায় দুটো রান্নার লোক নিয়ে নিবে তাদেরকে একটা ভাড়া দিয়ে দিবে plus তাদেরকে ঘুরিয়ে দেবো আমরা plus খাওয়া দাওয়া সবকিছুই আমাদের দায়িত্বে থাকে বুঝলে তাহলে কি তুমি ইয়ে করবা বলছো ওই যে Phonepe মাধ্যমে টাকা pay করাবা বললা তো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 যে তিনটে বন্ধু আছে ওরাই বলেছে তিন টার সময়ে বা চারটার সময়ে pay করবে আমাকে দেখি তোমাকে আমি সন্ধ্যে বেলায় পুরোটা pay করে দিবো ঠিক আছে উম ঠিক আছে তারপর হ্যা আর একটা কথা বলি মানে মিষ্টি কোন টা নিবে? মিষ্টি বলতে গেলে স্যার বললো যে দু রকম মিষ্টি নিবো বুঝলা বেশি জামেলা করা ভালো নয় মানে বলছে যে একটা হয়তো এই যে সাদা মিষ্টি হয় না রসগোল্লা ওই টা একটা আর একটা ওই যে কালো মিষ্টি ওগুলো বললো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 হ্যাঁ সেটাও ভালো হবে হয়তো সাদা মিষ্টি টা নেয় পাচ টাকা।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 সেটা হ্যাঁ কারণ সাদা মিষ্টি তো খায় সবাই কারন শীতের মৌসুমে আমার মনে হয় খেজুরের গুড়ের টাই better হ্যাঁ ঠিক ওটাই বেটার হবে ঠিকই বলেছো তাহলে একজনকে যেতে হবে ওগুলা সব বিষয় ঠিকঠাক করতে হবে। ঠিক আছে তাহলে একদিন আমরা যাবো তোমার সাথে দেখা করতে ঠিক আছে। ঠিক আছে তাহলে। ঠিক আছে তাহলে তোমায় রাখছি হ্যা আবার পরে কথা হবে।

Mam! তো এই মাত্র text করলেন দেখলাম, তোর online এই হবে class ।

প্রচন্ড pathetic, আমি তো সেইভাবে মানে preparation নিতে পারিনি examiner এ। আমি জানিনা কতটা কি হয়েছে ভালো তবে চেষ্টা করেছি লেখার। Last এ তো scan করতে একটু problem হচ্ছিলো আমার ফোনটা থেকে। মানে hang করছিলো, আর আহ মানে upload করতেও problem হচ্ছিলো।

হ্যাঁ! তোর কি সবগুলো ঠিক হয়েছে?

আমার দেখলাম তিনটে না চারটে করে ভুল হয়েছে। হম তাও half marks করে ছিল, তাও ঠিক ছিলো। তাই ঠিক আছে one marks করে থাকলে একদমই যেতাম।

আহ তো ওটা তোর voice recording বা তোর channel কি খবর?

আচ্ছা, বাহ্ ভালো! আর তুই তো দু তারিখ আসছিস মেলাতে। হম আমার তো খুব যাওয়ার ইচ্ছে আছে, দেখি।

আচ্ছা আচ্ছা! তুই আহ বইমেলাতে এসেছিলিস? আচ্ছা, আমারও যাওয়া হয়নি সেরকমভাবে exam চলছিলো। কোন খানে? হ্যাঁ! আহ চিনি মানে এদেরই অনেকগুলো মাঠ আছে তো, এবার swimming আহ তোর pool টাও আছে, যেখানে তোর শেখানো হয়, রবীন্দ্র ভবনটা আছে। ওইখানে তো? মিলনমেলায় আমি কখনো যাই নি exactly, আমি বই মেলাতেই গেছিলাম। আচ্ছা, এটা নতুন বোধহয় হচ্ছে।